হ্যাঁ বল বলছি ওই তোকে যে মানে যে গুলু জিগেস করেছিলাম তো সেই গুলু ব্যাপারে কথা বলার আছে আর বল কি করছিস এখন তুই এই যে এই দিকে বসে আছি খাওয়া দাওয়া করলাম না এই দিকে বসে মানে বসলাম এসে মাঠ দিয়ে তো তুই খাওয়া দাওয়া করলি না রে আমার খাওয়া দাওয়া হয়নি এখনো হ্যাঁ তো মানে বাড়িতে এখন খাবার হয় নি তো সেই হিসাবে আমার একটু কাজ ছিল তো সেই কাজ তা করতে যাচ্ছিলাম তো এই কাজ টা হচ্ছে হচ্ছে হচ্ছে দেখি তালে আমি তো bullet কে phone করে ছিলাম তাই বা দেখি bullet কি বলছে হ্যাঁ আর ধর কি বল তো তোকে একটা দায়িত্ব দিয়েছি তো দেখলাম যে তুই মানে সেটা জানতে পারছিস কি না কারণ কি বল তো যত জেনে থাকবে না তত ভালো হবে না জিনিসটা তো তাই জন্যেই বলছিলাম হ্যাঁ আর কি বলতে গেলাম তোকে হ্যাঁ হ্যাঁ ঐই ব্যাপারে বল যে কি জিগেস করলি বা কিছু কিছু কি জিগেস করলি হ্যাঁ গিয়ে ছিলাম গিয়ে জিগেস করলাম তোর পুরো মালটা ধর নিয়ে মানে order ই হয়ে গেছে কিন্তু আমাকে বললে যে অটো টা যা যখন মাল নেবে তুমি তখন তো আমাকে আগে থেকে contact করা উচিত ছিল ও যেহেতু আমি চলে গেছিলাম ঠিক আছে তার জন্য ধর আমাকে মালটা দিতে পাইনি অটো তো তোর তো আমাকে বললে এক থেকে দুই দিন late হবে তো দুই দিন পর এসো তো মানে সব আমি তাকে এদিকে ঠিক ঠাক করে রাখবো তারপর তুমি নিয়ে যাবে তবে তার মধ্যে তো যেটা জবা বলেছিলি জবা গাছ থেকে যেটা ই এই গাঁদা গাঁদা sorry গাঁদা ফোলে যেই বীজ তা ঐই বীজটা পেয়েছি আর আর তোর কোটা গোলাপে মতুন গোলাপ পেয়েছি ঠিক আছে আর যেটা তুই আমাকে বাড়তি দিয়ে ছিলি সবজি যেই গুলু সেই গুলু কিন্তু পাওয়া যায় নি সেই গুলু আমাকে বলেছে দুই দিন পরে এলে একটু বেশ ভালো ই হতো মানে তোর এখনো তোমার যে বীজ বীজ গলা আমি দিয়েছি সেই গুলু এখন তোমার বের হয়েনি তো ঐই গুলু হলে আমি তোমাকে phone করবো বলেছে ঠিক আছে

ঠিক আছে তো তালে এখন আমার ধর জিনিস গুলু এনে কোনো লাভ নেই তো সেই তুই এক কাজ কর দুই তিন দিন late এ জা তালে কি বল তো ব্যাপার তা যে দুই তিন late এ গেলে তালে দুই তিন যদি পরও আসে না জিনিস টা তালে কি বলতো আমার কোনো অসুবিধা নেই কারণ তালে সব দিক থেকে ভালো হবে আর ঐই এক সঙ্গে তালে সব কিছু নিয়ে আসা হবে কারণ কি বল তো এক বার জাবি ফুল আনতে একবার জাবি সবজি আনতে এবার দু বার আলাদা আলাদা ভাড়া বল দু বার আলাদা আলাদা খাটনি তো অটো খাটনি না করে তুই এক কাজ করবি তুই একবারই জাবি একবারই গিয়ে সব মানে সব জিনিস এক বারই নিয়ে চলে আসবি তালে ভালো হবে না হ্যাঁ হ্যাঁ ওটাই হবে ভালো আমি ধর এমনি যে কাজ তা কর ছিলাম সেটাও ধর আমার হয়ে যাবে দুই দিনে ধর ঐই দিকে তো আমাকে এখন যেতে হচ্ছে না তো দুই দিনে ধর এই দিক তা আমি কাজ তা করে নিবো হম হম তালে সব দিক থেকে হবে আর কি বল তো জানিস একটা মানে নতুন উন্নতি মানে উন্টতো পোকার চাষে system দেখ ছিলাম আমি মানে

হ্যাঁ তো তুই তো বল তালে কি কি দেখলি সেটা আমি বলবো যদি ঠিক বলেছিস ঠিক বলবো তোকে আর যদি তোকে বলেছে ভুল তালে তোকে সেটাও বলবো হম মানে কি বল তো আগে কি হতো আগে ধর ধর কোনো গাছ লাগালে ধর side side side নালা type এ করতে হয়ে না গত গত আর ওপর দিকে চূড়া type এর সেই এইবার same জিনিস ই করছে but কি বল তো জলে ব্যাপারে তা কি করছে জলে ব্যাপার এমন একটা উন্নত পোকার মানে pipe line তৈরী করছে ওরা যাতে মানে এমন ভাবে জল তা দিয়া হচ্ছে যে middle থেকে এইবার এমন ভাবে জল তা দিয়া হচ্ছে যাতে সব গাছ গুল পাচ্ছে

তো সে দিক থেকে জল বল বা উড়িয়া বল বা other জিনিস গুলু বলছি chemical বা ধর কোনো রাসায়নিক খাদ তো সব কিছু কিন্তু অমনি ভাবে দিয়া যাবে ঠিক আছে তা ছাড়া ধর অনেক ধরণে পদ্ধতি তে মানে ওরা কাজ করছে যেমন ধর সমান সবজি কথা বলছি ঠিক আছে সমান সবজি কথা বলছি হেঁ তো সবজি তা চাষ এমন ভাবে এমন ভাবে তো মানে এমন ভাবে করছে চলেই কিছু হবে না তো সেই হিসাবে দেখতে গেলে মানে সব দিক থেকেই মানে কি বলবো মানে উন্নত প্রকার ঠিক আছে সে টু ধর কি বলবো আরও যে others যে জিনিস গুলু হবে সেই জিনিস ওখানে problem হচ্ছে তো আর কি দেবে ধর তুই কি তুই কি ভাবে চাষ করিস ব্যাপার টা হেঁ তো ঠিক মনে করেছে যেটা তুই যেটা বলছিস সেটাও ঠিক একদম মানে তো ধর করলে মানে তালে ওখানে তাতে বাগান টা তে ধর একটা লোগে জোতুষ্টে একটা লোগে ধর তোর হয়ে যাবে বাড়তি তোর others কোনো মানে তোর আর লাগছে না বন্য কুনোলা মানে একটা তে সব সামনে নেব বুঝলি মানে তোর একটা তে সামনে পায়ে pipe line যদি করেদিস তো তোকে একজন তোর সব কাজ করে দিবে মানে তোর others কোনো লগ লাগবে না হম but কি বল তো এক জন হলে হবে না মানে দু জন minimum লাগবে কারণ ধর অটো বোরো বোরো জিনিস গুলু কে ধর fit করা বা ধর আরও ই করা করার আমি আরও একটা জিনিস দেখলাম যে ধর যে কোনো ধর সাগ চাষ বা others যে চাষ গুলু তে সে গুল তা কি করতে হচ্ছে সে গুল তা ধর তুই কি করিস যে ফাঁকা জায়গা মদদে করিস but ওরা কি করছে সে একটা plywood সেই plastic এর ঐই গুলু হয়ে না দেখবি যে গুলু তে ধর মানে এ করা হয়ে poultry farm type তো সেই গুলু মানে সেই একটা চূড়া মতুন করছে তো সেই হিসাবে ধর ঐই জিনিস তা পুরো ঢেকে রেখে দিচ্ছে তালে কি বলতো জিনিস গুলু তোর ভালো আসছে হেঁ তা পর ধর হেঁ আর কেটে দেখলাম যেটা করলা চাষ করছে করলা হেঁ something ই পটে কিছু একটা তো ঐইটা তে সেই বসে সে মাচা হয়ে মাচা হয়ে ওই বাসে মাচা মতুন বেবস্তা করছে জিনিস তা নিয়ে ওখানে মানে লাগছে মানে শিখর বা গুলু উপর উঠছে নিয়ে এইবার এইবার নিচে দিক তা গোটায় ধর হালকা হালকা সব ফাঁকা টাকা রাখছে ঐই গুলু শিকড় গুলু ঝুলছে ঝুলছে ধর এইপচর ঐই system তা ভালো but কি চাষ সেটা বুঝতে পারছি না যে করলা না কি যে চাক দেখ যখন মাচান করেছে ঠিক আছে মাচানে কিন্তু তোর তিন রকমে চাষ টু এইবার চার রকমে চাষ হয়ে দেখ আমি বলছি যেই রকম তোর ঝিঙ্গা যদি লাগাই তো জীবনগাঁও ধর মাচানে উপরে বঝাতে হয়ে ঠিক আছে আবার তোর দুসরা হচ্ছে পটল চাষ তো পটোল চাষ তোর মাচান দিয়ে করা হয়ে আবার তোর আর একটা চাষ মাচানে করা হয়ে সেটা হচ্ছে করলা ঠিক আছে তিত করলা তো তিত করলা তো দেখ মাচানে উপরে কেন করে জানিস মানে তোর তিত করলা যদি মাটি তে চাষ করে তো তিত করলা আর যে বীজে বীজ তা আসবে তো সেই বীজ তা মাটি তা থেকা লাগলে হবে না মাটি তে যদি থেকা লেগে যায় তো তোর তখন কি হবে বল তো তোর জিনিস তা পোস্টে থাকে তালে পোস্টে থাকলে বীজটা যদি পচে ই যায় তালে তো সেই তো

হম হম এই সব ব্যাপারে আমার শোনো ধরো তেমন কোনো মানে জ্ঞান বা বলতে জ্ঞান অর্জন কিছু কিছু করি নি তেমন ভাবে কোনো পড়া সোনাউ করি এইবার ভাবছি যে যে ধর যদি সব ব্যাপারে মানে কি বলবো যদি কাজ করি তালে agriculture নিয়ে পড়াশোনা করলেও ভালো হবে তালে কি বল তো পড়া সোনা টা করা হবে আর পড়া সোনা করলে ধর অনেক কিছু জানা ও হবে ব্যাপার তা নিয়ে মাটি সম্বদ্ধে বল বা others fall সবজি হম জা খুশি তাই মানে agriculture বললে তো ধর চাষ বাস এই সব নিয়ে ই বোঝায় না মানে চাষ farming এই সব নিয়ে বোঝায় তো সে টু ধর সব দিক থেকে best হবে তো

তুই যেরকম বলি যে মাচানে উপর সেই রকম ধর আমিও চাষ করেছি বলতে যে আমি যে ঝিঙ্গা গড় ঝিঙ্গা লাগিয়েছি কিন্তু আমি মাচানে উপরে ঝিঙ্গা লাগিয়েছি হেঁ কিন্তু মাচানে উপরে তুই যখন বললি চিৎ করলা তো চিৎ করলাও মাচানে উপরে কিন্তু খুব বেশ ভালো এ হয়ে তো তুই পারি তো তিত করলা তো বীজ ভিজতে প্যারিস তিত করলা তা ফলন টাও বেশ ভালো ই আর ধর বাজারে তোর market এ তোর বিক্রি হয়ে কারণ দেখ তোর তিত করলা তে এমনি মানুষে পক্ষে বেশ

হম but কি বল তো তোর যেমন হাতে করলা তো ধর দরকার কারণ করলা আগে আমি আমাদের বাড়িতে লাগিয়ে ছিলাম কারণ আমার বারী তে ধর একমাত্র করলা খায়ে বাবা তার ছাড়া কেউ করলা খেতে পারে না আমি ধর আগে খেতে গেছিলাম তো প্রচন্ড যেত তেতো সেই তো তার জন্যে খেতে পারি নি তো এইবার ঐই তা হচ্ছে ব্যাপার এইবার ঐই জিনিস তা তো সেই সেদ্ধ করে খাবা যায় না তালে কিন্তু আরও বেশি গুন থাকে তাই না হেঁ অবসয়ে সিদ্ধ করে খেলে কি বলতো সেই যে বীজ যে vitamin তা থাকে সেই vitamin তা কিন্তু নষ্ট হয়ে না আর যদি রোজে একবার ভেজে খাবা যায় তালে তো সেই জিনিস তা তো টেলি দিয়া সময়ে সেই জিনিস তা কিন্তু

হম হম হম ও সময়ে যে কোনো জিনিস ই মানে শুধু করলা বলে না যে কোনো জিনিস যদি সেদ্ধ করে খাবারে হালকা ফুটিয়ে ঠিক আছে যে জিনিস তা তাকে সেদ্ধ করে তালে কি তার গুন টা নষ্ট হয়ে না আর কি বল তো যত ভাঁজবি যত তেল দিবিনা টোটো সেই জিনিসের যে গুন বা যে মানে যে জিনিস তা জন্য যে তা খাবা সেই খাবা সেই জিনিস তা কাজে লাগবে না তাই না হেঁ হেঁ অবসয়ে ওটাই একদম ঠিক এইবার দেখ যদি তুই পারিস তো আমি বললাম মানে আমি যেও তো যেই যেও তো চাষ গুলু আমি করেছি মানে তোর যেও টু profit পেয়েছি ঠিক আছে তুই যে ঠিক বলিস আমি তো তালে লাগবো কিন্ বা যদি লাগানো হয়ে তালে আমাকে phone করিস আর না যদি বলিস না আমি এখন এইগুলা এখন লাগাবো তো ঠিক আছে তালে এইগুলা এখন বলি দেখ অটো মাথা গাঁতিয়ে এখন লাভ নেই যেও তো যে তুই একটা কাজ করতে যাচ্ছি সেই কাজ তা আগে কর ঠিক আছে যখন এই দিক তা পুরো সম্ভালা হয়ে যাবে তো তখন তখন আমাকে phone করিস তখন আমি গিয়ে তা হলো তো পুরো ব্যাপার তা বুঝিয়ে সুঝিয়ে মাচান তা করে দিয়ে তখন আমি একদিন আসবো বুঝলি হম হম আর তোকে যে ঐই poultry farm এ যে দাম তা জিকেস করতে বলে ছিলাম ওটা জিগেস করেছিস হেঁ ওটাও ওটাও সে দিন জিজ্ঞাসা করে এসেছি বলতে গিয়ে ছিলাম আমি দুই দিন আগে ই তো আমাকে কে বলেছে ঠিক আছে মানে যে দামে ও নিবে সেই দাম থেকে তুই ও বলেছে যদি ধর একটা বস্তা যদি তোর এমনি তে বাইশ সো বা চবিস সো টাকা নেই সেখানে কিন্তু দুই হাজার তাকায়ে দিয়ে দিবে বলেছে এক একটা বস্তা হেঁ তালে ভালো ই হবে আর ওটাইকি জিগেস করেছিস যে poultry জিনিস তা দেয় তে খাবা হয়ে কি না বা খেতে পারবে কি বা খেলে কোনো অসুবিধা আছে কি না সেই গুলু কে জিগেস করেছিস কোনো কিছু না না দেখ মানে ও দেরো খাবার একটা আলাদা হয়ে কিন্তুন ওর কাছে পাবি তুই হেঁ মানে ঐই দেশে খাবা তা একটুকু বেশি উন্নত পরিয়ন মানে ওজায়ে অটো তা এই লাগে না কিন্তু যেটা বলছিস তুই poultry poltry খাবার দেশি খাবার তা পুরো আলাদা বুঝলি উহ তালে মানে ওর কাছে ই সব পাব যাবে না আর ঐই ছাগলে খাবার তাও ওর কাছে পাবা যায় হেঁ কি না না ছাগলে খাবা তা অরকাছে পাবি না কিন্তু ছাগলে খাবার জন্য আর একটা পাশে গদাম আছে ওর কাছ থেকে নিতে হবে তোকে মানে ওইখানে পাবা যাবে হম তালে ঐই ঐই তালে ঐই জিনিস তা দেখতে হবে যে মানে timing তা মানে ভালো ই হবে সব এক জায়গা যদি সব কিছু পেয়ে যাবে তালে একটা গাড়ি তে করে গিয়ে সব কিছু নিয়ে আসবো তালে ওর সঙ্গে তালে একবার তুই আমাকে phone number তা দিয়ে দিস ঠিক আছে সেই উঁচায়ে আমি কথা তা বলে নেবো হেঁ আর বাকি সব দেখে নেবো যে কোথায় কি হচ্ছে না হচ্ছে আফার তালে এক পারে তালে মাল তা ঢুকি নেবো তালে সব ই ঠিক আছে তাই না হেঁ তো ঠিক আছে তো তালে রাখি সময়ে মতুন পেলে আসিস হেঁ মানে আমার খাবা খাই নি তো আমার খাবা খেতে হয়ে বুঝলি তো মা ডাকছে আমাকে যেতে হবে বুঝলি পরে আমি তোকে একবার phone করে নিবো ঠিক আছে হম হম হম ঠিক আছে কোনো ব্যাপার নেই যখন phone করবি হেঁ তখন phone করেনিস আর whatsapp এ আমাকে কিন্তু এর কিন্তু number তা দিস ঠিক আছে

তো দেখি তা বাতাবন বেশি ঠান্ডা লাগে গেলে কিন্তু যেতে পারবি না ঠিক আছে তো এইবার সব দিক দিয়ে মানে কি বলবো একটু সাবধানে থাকিস আর আমাকে whatsapp এর number তা দিস ঠিক আছে আমি ওর সঙ্গে কথা বলা নিবো ঠিক আছে

হম রাখছি তালে হেঁ রাখ Hello হ্যাঁ, ওয়ালাইকুম সালাম কেমন আছো?

কি এই তো এখন তো রাত্রি হয়ছে একটু গুমাই এর আয়োজন করছিলাম তো আমি গ্রামে আসছি বুজছো গ্রামে এসে তো আমার মানে খুবই ভালো লাগছে আমি এসে দেখলাম যে এখানে মানে সরিষা খেতে সরিষা চাষ হচ্ছে মানে পুরো গ্রাম জুড়ে সরিষা চাষ হচ্ছে হলুদ হয়ে আসে মানে বেশ অপূর্ব লাগতাসে আর হচ্ছে আমি কেরকিছু কৃষকের সাথেও কথা বলাম তো কথা বলে দেখলাম যে সরিষা চাষ টা কিন্তু খুব সহজ মানে অন্যান্য চাষাবাদ যেমন প্রচুর পরিমানে invest করতে হয় বা শ্রম দিতে হয় তো তুমি যদি কখনো মানে সরিষা চাষটা করো তাহলে একটা জিনিস দেখতে পারব যে সরিষা চাষে খরচ খুব কম আবার হচ্ছে খাটনিও অনিক কম আর একবার নাকি হচ্ছে মানে বিচ বপন করে রাখলেই হয় একা একাই চা মানে উঠে যাই যত্নের তেমন প্রয়োজন হয় না আর একবার সেচ দিলেই মানে হয়ে যাই আর উম বেশ দাম

তোমার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে জোশের আহ হচ্ছে একটা গ্রামে নৈরামপুর বুঝলে হচ্ছে একটা গ্রামে

তো বুজছো এই আর একটা ব্যাপারও লক্ষ করলাম যে এই সরিষা ক্ষেতের পশে মৌ চাষ হচ্ছে মানে কৃষকরা হচ্ছে ছোটো ছোটো কাঠের বাস্ক রাখছে তো সেখানে হচ্ছে মৌ বাচ্চা পালন করছে ওই মৌমাছি গুলো এখানে ফুলের মধু collect করে হচ্ছে মানে মানে মধু তৈরি করছে তো আমার কাছে কি বা ব্যাপারটা খুব Interesting লাগসে আমার মনে হয় bangladesh এ মানে এই ব্যাপারটা বেশ একটা সম্ভবনা দেয় কিন্তু তোমার অভিমত কেমন আমাকে যদি একটু বলতা খুব ভালো হতো অবশ্যই কারণ যেহেতু তোমার original এটা কিন্তু তোমার বাগান থেকে সরাসরি মৌমাছি মধু সংগ্রহ করছে

সরাসরি তোমরা আমরা মধুটা যদি ওখান থেকে নিয়ে আসি হ্যাঁ আমরা কিন্তু বাণিজ্যিক ক্ষেত্রে ওইটা রপ্তানি করতে পারবো ঠিক আছে জি আমরাও সতেরোতে যেটা পাওয়া যাই তোমার বাজারে যেটা পাও যাই তোমার এটা কিন্তু আমরা Orignal টা পাই না chemical জাতীয় মধুটা পাই

হ্যাঁ হ্যাঁ বিভিন্ন ভ্যাজাল মেশানো হয় মেশানোমেশানো থাকে কিন্তু ওই টাকে তো আমরা একদম original যেটা শরীর এর পক্ষে অনেক বা স্বাস্থকর একটা জিনিস আর মধু খেলে কিন্তু অনেক শরীরের রোগ কমে যাই ঠিক আছে সুস্থতার হ্যাঁ সে ক্ষেত্রে আমাদের এই মধুটা সংগ্রহ করে রাখা অনিক ভালোই সলিলশরীর এর ক্ষেত্রে হ্যাঁ যে কোনো অসুখ করলে ইটা খেলে সুস্থতা আলাদা মাত্রা সে প্রদান করে সেক্ষেত্রে

মনে হয় যে কোনো ফসলি যে অনিক জায়গায় দেখছি যে লিচু বাগানের পাশে হচ্ছে এই রকম ছোটো ছোটো বাস্ক রাখছে বা বিভিন্ন মানে যেখানে আমরা ফুল যে সব ফুলে মধু থাকে সেই সব যে কোনো একটা ফুলের আমরা বাগান করে একই সাথে আমরা একই খরচে দুইটা project কাজে লাগাতে পারি আহ তো হচ্ছে আমারকাছে এই idea টা unique লেগেছে

তোমাদের এই দিকে আমাদের এই দিকে কম হয় সরিষা চাষটা হুম তোমাদের এই দিকে তুমি বলতো তোমাদের ওই খানে কি ভালো ফসল হয় তোমাদের এলাকায় কৃষি সম্পর্কে আমাকে একটু বলো

মানে শাক সবজিতে এটা একটু বেশি হ্যাঁ আমাদের এদিকে তা আবার সব জায়গায় হয় না যেমন আমি মাঝখানে চিন্তা করেছিলাম যে আমি আমাদের আশেপাশে অনেকেই তোমার যে লাও মিষ্টি কুমড়া চাল কুমড়া এগুলো লালাগায় চাষ করার জন্য

ডাটার সাগ কালাবু সাগ এগুলো চাষ করে তো আমি আমি নিজে আমাদের অনেক খালি জায়গা আছে মানে বাড়ির পিছনে অনেক বড় একটা খালি জায়গা আছে তো আমি ওদের কাছ থেকে দেখে আমি নিজেই একটু উৎসাহিত হয়ে আমি ভাবছিলাম যে আমি করে ফেলব হ্যাঁ আমি করে তারপর তোমার মানে বেশি যেসব বাজারে খাবারে অনেক মানে ভেজাল থেকে মিশানো থাকে তো যেকোন আমি যদি আমার নিজের দৈনন্দিন খাবারের যেই জিনিসটা হ্যাঁ সেই দৈনন্দিন খাবার জিনিসটা আমি নিজে উৎপন্ন করতে পারি তাহলে এটা আমাদের শরীর এর জন্য ভালো আমরা একটা

আমাদের আসলে উচিত সবারই নিজের আহ মানে কিছু চাষ আবাদ করা আমরা যেহেতু শহর কেন্দ্রিক মানুষ আমরা যদি গ্রামে থাকি তাহলে তো আমাদের জমি আছে তো সেখানে আমি যত কিছু লাগাতেই পারি আবার হচ্ছে যারা আমরা শহরে থাকি শহর কেন্দ্রিক জীবন জায়গা কম তারা কিন্তু tub এ অথবা ছাদে সব লাগাতে পাই এবং আমাদের প্রধানমন্ত্রী সেই দু একদিন আগে একটা বাণী দিছে যে খেয়াল করসে কি না আমি জানি না যে কারো বাসায় যেন হচ্ছে এক inch জায়গাও ফাঁকা থাকে না তো হবে কিন্তু আমাদের কৃষিকাজে মানে আগ্রহ হতে বলা হয়সে অবশ্যই এটা যদি তোমার দেখো আমাদের একটা পাঠ শিল্প আছে হ্যাঁ আর তারপর পাঠ শিল্প কিন্তু আমরা যে আহ পাঠ শিল্প আছে তারপর দেশের বাইরে রপ্তানি করে থাকে সে কৃষিপ্রধান অর্থনীতি তাই কৃষি প্রধান দেশ Bangladesh সেক্ষেত্রে আমাদের কিন্তু আমরা বেশির ভাগ মানুষের দেখা যাচ্ছে তোমার থাকার সঙ্গে থাকি বা তোমার চাকরির পেছনে ঘুরতেছি হ্যাঁ বা একটু তো আমাদের শরীরে যে আমরা বাবাজার থেকে যেগুলা কিনে নিয়ে আসি খাবার ওগুলো কিন্তু আমার শরীরের পক্ষে ম্যা একটা সুসাস্থ যে খাবার বা

আহ লাগাতে পারো tomato তো লাগাতে পারো tub এর মধ্যে এগুলা লাগাতে পারো Normal দৈনন্দিন খাবারে যেগুলা খায় এগুলা যদি আমরা প্রোপ্রত্যেকটা Family তে যদি আমরা এগুলা করি পরিবারের পক্ষ থেকে এক এক জন করে যদি আমরা

সব কিছু ভালো ঠিক আছে তো কিন্তু এগুলোর প্রতি সবাই একটু দূরে সরে যাচ্ছে ঠিক আছে একটা বাগান তুমি একটা ফুলের বাগান করো তোমার ফুলের বাগানটা দেখতেও কিন্তু সুন্দর লাগবে তাই না কৃষি যেকানে কৃষি প্রধান দেশ যে আমাদের বাড়ির আশেপাশে আমরা অনেক গ্রমের বাড়িতে তুমি দেখব বেশির ভাগ জায়গায় খালি পরে থাকে প্রত্যেকেরই দরকার যে প্রত্যেকের বাড়ির পশে একটা বাগান করে তোলা

আহ হচ্ছে আমরা সেগুলো বিক্রি করতে পারতাম আমাদের একটা earning source হতো তো ইটা কিন্তু আসলে খুব ভালো একটা বেপার

আমাদের বেকারত্ব দূর হতো এটা যদি আমরা নিজেরা করতে পারতাম তোমার আহ একসাথে অনিক মুনাফা অর্জন করতে পারতাম যে আমরা তেল বাজারে বিক্রি করতে পারতাম আমাদের খাবার পরে যেটা অবঅবশিষ্ট থাকলো ইটা আমরা বাজারে বিক্রি করতে পারতাম বা গ্রাম থেকে যেহেতু অনেকে কিনে নিয়ে যাই আসছে বাড়িতে কিনে নিয়ে যাই তো আমাদের একটা extra মানে আলাদা একটা মুনাফা অর্জন হচ্ছে তো এটা কিন্ত আমাদের জন্য অনিক ভালো একটা দিক ছিল হুম

মানে অযথা ফেলে না রেখে কাজে লাগানো জন্য কি জানো মানে আমি এক জায়গায় গিয়েছিলাম তো ওখানে, দেখছি তোমার অনেক তোমার বড় একটা আমের বাগান বিশাল একটা আমের বাগান হুম

তাহলে তো তুমি হচ্ছে এখানে হচ্ছে একটা মানে বিনিয়োগ বিনিয়োগ করতে পারো দেখো কি হয় তো হচ্ছে এটা কিন্তু খুব ভালো আম চাষ খুব ভালো লাভজনক